একটা পে এটা একটা পেট্রোল পাম্প বলে মনে হচ্ছে রাস্তার সামনে একটা বড় লাইট পোষ্ট রয়েছে।

সেখানে সামনে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সকলে রয়েছে। তাই মনে হচ্ছে এটা দুর্গাপুজো।

এটা একটা সেলুন । একটা লোক একটা ছেলের চুল কাটছে।

যত সম্ভব সেটা কোন চালনা জাতীয় কিছু একটা হবে।

সামনে একটা বড় গাড়ি গাড়িটার রং সাদা সামনে দুটো লোক দাঁড়িয়ে আছে। সামনে একটা বাইক ও রয়েছে।